একটা এম্বুলেন্স গাড়িকে দেখা যাচ্ছে।

এর পিছনে অনেকগুলা গাছপালা রয়েছে।

গাছপালার পাশে রয়েছে পাথরগুলো।

বিক্রি করছে আবার কিছু মানুষ সব্জি--

প্রোগ্রাম হচ্ছে আঃ প্রোগ্রামের মধ্যে--

এখানে সামনে একটি বেডরুম দেখা যাচ্ছে।

এখানে সামনে একটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

এখানে একটা বাঁশের সিঁড়ি দেখা যাচ্ছে বিল্ডিংয়ের উপরে রাখা আছে।

লোকজনের পাশে কিছু বাইক দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে।

জিম সেন্টারের মধ্যে একজন লোককে দেখা যাচ্ছে।

আবার মেইন রোডের পাশে অনেক দোকান পাঠ রয়েছে।

এখানে সামনে একটি রাস্তার মাঝখানে একটা অটো কে দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি ঝর্না দেখা যাচ্ছে।

আবার চারপাশে অনেক বন জঙ্গল দেখা যাচ্ছে।